মডেল টি অনেক ভালো দেখাচ্ছে চারপাশ টা ফাঁকা পাশে বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে।

অনেক সুন্দর দেখতে লাগছে ছবিটি বাড়িটি অনেক সুন্দর টাইলস বসানো ।

এখানে প্যান্ডেল খুব সুন্দর ভাবে সাজিয়েছে।

খুব সুন্দর দেখতে এই পরিবেশ--